এটি একটি বিয়ে বাড়ি যেখানে পাঁচটা লোক দাঁড়িয়ে রয়েছে এবং পেছনে রয়েছে ফুল এবং ফুল দিয়ে সাজিয়েছে বেশ সুন্দর ।

এটি একটি কোচিং ক্লাস যেখানে অনেকগুলো স্টুডেন্ট পড়ছে অনেকগুলো চেয়ার রয়েছে এবং স্যার পড়াচ্ছে এবং এই ঘরটি হল ঘরটি খুব বড়।

আর দেখা যাচ্ছে বেশ সুন্দর জলাশয়। এখানে বসে রয়েছে একটি লোক যা তার পা টা ডুবে রয়েছে জলের মধ্যে আর বেশ সুন্দর জায়গাটা।